এখানে একটি কাপড়ের দোকান হয়েছে।

পাহাড়ের উপরে বাঁশ ঘাস ইত্যাদি রয়েচে।

দোকানটিতে মূর্তির ফোটো লাগানো আছে।

দোকানটির ওপরে একটি সাইনবোর্ড লাগানো আছে দোকানটির ভিতরে লাইট জ্বালানো আচে।

দোকানটিতে ফ্লাইট টিকিট রেলওয়ে টিকিট বাস টিকিট হোটেল বুকিং ইত্যাদি করা হয়।

এখানে একটি বিল্ডিং আচে ।

বিল্ডিংটি সামোনে গ্রিল লাগানো আছে।

এখানে একটি গরের ভিতরে দুইজন মেয়ে ও একজন পুরুষ বসে আচে।

এখানে একটি ঔষধের দোকান দেখা যাচ্ছে।

বিল্ডিং -টির দোকানের বাইরে চারজন লোক দাঁড়িয়ে আছে।

বিল্ডিংটির বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে।

বিল্ডিংটির বারান্দায় একটি বাইক রাখা আচে।

বিল্ডিং -টির সামোনে ছোট বড় গাছ রয়েছে।

দোকানটির ভিতরে একটি টেবিল ফ্যান রাখা আছে।

এখানে একটি সাইনবোর্ড লাগানো আছে।

দোকানটির সামোনে সাইনবোর্ড লাগানো আছে।